এই ছবিটিতে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে কিছু মানুষজন --

এবং ছবিটি তোলা হয়েছে দিনের বেলা।

এবং দোকানের ভিতর কিছু মানুষজনকে দেখা যাচ্ছে দোকানটা খুব সম্ভবত--

এই ই ছবিটিতে দেখা যাচ্ছে একটি মঞ্চ খুব ভালো করে সাজানো আছে এবং সেখানে সিংহাসন জাতীয় এক আসন রাখা আছে।

তার সামনে সেজেগুজে দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতো ও--

দেখা যাচ্ছে এবং ছবিটি দেখে মনে হচ্ছে যে এই অনুষ্ঠান হচ্ছে রাতের বেলা।

এই কনস্ট্রাকশন সাইটে কাজ করতে দেখা যাচ্ছে এছাড়াও আশেপাশে অন্য আন্য বাড়ি দেখা যাচ্ছে।

এবং ছবিটি দেখে মনে হচ্ছে ছবিটি তোলা হয়েছে দিনের বেলা।

দেখা যাচ্ছে এবং লাইট জ্বলছে ।

কারুকার্য করে বানানো হয়েছে এবং দরজাটার ।

এ এই ছবিটিতে একটি স্বাস্থ্য কেন্দ্র দেখা যাচ্ছে এবং এই স্বাস্থ্য কেন্দ্রের স সামনে টিতে একটি ছোট জমি আছে--

তোরে নেমেছে এই বাচ্চা মেয়ে তাকে ছবিতে দেখা যাচ্ছেএছাড়াও আরো অনেক গাছপালা দেখা যাচ্ছে |

কারুকার্য করা হয়েছিল এবং এই স্থানে কিছু--

সিলিং -এ লাইট আছে যেগুলি জ্বলছে।

এই ছবিটিতে একটি বাড়ির নিচে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া --

এখানে দুটি মিস্ত্রি কে ঢালাই-ই-য়ের কাজ করতে দেখা যাচ্ছে ।

এই ছবিতে রাস্তা দেখা যাচ্ছে রাস্তায় কিছু গাড়ি ঘোড়া দেখা যাচ্ছেএবং কিছু মানুষজন কেউ দেখা যাচ্ছে|

এই ছবিটিতে দোকানের ভিতরের এক অংশ দেখা যাচ্ছে যেখানে অনেক রকম জিনিস এবং খাদ্য-দ্রব্য।

এই ছবিটিতে একটা এ.টি.এম. দেখা যাচ্ছে এ.টি.এম. -এর সামনে --

এছাড়াও মন্দিরের সামনে এবং আশেপাশে অনেক গাছপালাও আছে ।

এক প্লেয়ার আরেক প্লেয়ার -কে বল ছুড়ে দিয়ে প্র্যাকটিস করাতে --

এর আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে এবং উপরে তার দেখা যাচ --